দেয়ালটিতে অনেকগুলি ঠাকুরের ছবি আছে ।

সম্পাদক করিপদ বিশ্বাস বিধায়ক বাংলাদেশ ভারত--

অ্যাম ছবিটি দেখে মনে হচ্ছে এটি আ--

মূর্তির হাতে আ এক হাতে দোতারা ।

এইটা কিসের ছবি তবে ছবিটি বেশ।

আহ এইখানে আহ একটি ছবি দেখা যাচ্ছে আহ ।

আ ছবি আছে ছবিটি দেখে-এ আ-আ বেশ।